আমার ছেলের জন্যে ইএ দোকানে গিয়েছিলাম খুব সুন্দর পোজ প্রোজেক্ট করতে দিয়েছে।

আমার বোনকে যোগ ব্যায়াম শেখাচ্ছি। আমার বোনকে যোগ ব্যায়াম শেখানো খুব ভালো মাস্টার -রা বলে ।

ক্লাব -টার লাইটিং লাগিয়েছি আমরা নাইট -এ ক্লাব -এ খেলা করি ক্যারাম খেলি। আমরা বন্ধুবান্ধব একসঙ্গে।

খুব সুন্দর বাড্ডে । চেয়ার গুলোও ভালো লাগছে। বাড্ডে সবাই আসবে বসবে ।